libreoffice base এর উপর এই কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব কিভাবে
একটি subform তৈরী করা যায়
for জন্য আমাদের পরিচিত library ডাটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক
আমরা এই বিষয়টি আলোচনা করব :
আমরা কিভাবে সকল সদস্যদের তালিকা দেখতে পাবো
এবং প্রতিটি সদস্যর জন্য কিভাবে আমরা সেইসব বইগুলিকে দেখতে পাবো যেগুলি সদস্যরা ফেরত দেননি
একটি উপায় হল একটি form তৈরি করা যেটি গ্রন্থাগারের সব সদস্যদের তালিকাভুক্ত করবে
এবং তারপর তার নীচে একটি ফরম তৈরি করা যা সেসব বইগুলিকে তালিকাভুক্ত করবে যা সদস্যদের দ্বারা ফেরত হয়নি
একবার এই ফর্মটি নির্মান হয়ে যাবার পর আমরা ফর্মটি পরিবর্তনও করতে পারবো
উদাহরণস্বরূপ একজন সদস্য যখন বই ফেরৎ দেবেন তখন আপনি সেই তথ্য পরিবর্তন করতে পারবেন
যে ফর্মটি আমরা তৈরী করতে চলেছি তার একটি নমুনা এখানে দেখা যাচ্ছে
লক্ষ্য করুন এটির নীচে একটি subform দেখা যাচ্ছে
আমাদের library ডাটাবেস খোলা যাক
আমাদের পূর্ববর্তী tutorials আমরা books issued to members প্রশ্নটি তৈরী করেছিলাম
এখন আমরা নতুন form তৈরি করার জন্য এই প্রশ্ন এবং members টেবিলটি ব্যবহার করব
এখন প্রশ্নের নামের উপর ডান click করে প্রশ্নটি প্রতিলিপি করুন এবং তারপর paste click করুন
প্রশ্নের নামের জন্য পপআপ window মধ্যে একটি নতুন name লেখা যাক: books not returned
এবার books not returned প্রশ্নটিকে সম্পাদনা করার জন্য খুলুন
ক্যোয়ারী ডিজাইন window একটি বৈশিষ্ট্য যোগ করা যাক যাতে শুধুমাত্র সেই বইগুলিকে দেখা যাবে যেগুলি ফেরত দেওয়া in
এরজন্য checkedin for শর্তাবলীর column সমানচিহ্ন ০ লেখা যাক
enter টিপুন
এখন এই প্রশ্নthe সংরক্ষণ করুন এবং window বন্ধ করে দিন
প্রধান base window মধ্যে base panel forms আইকনের উপর click করা যাক
এবং তারপর use wizard to create form বিকল্পthe click করুন
এখন আমরা আমাদের পরিচিত form wizard দেখতে পাচ্ছি
আমাদের form তৈরি করতে বামদিকের ৮the ধাপ সম্পূর্ণ করা যাক
প্রথম ধাপ ক্ষেত্র নির্বাচন table: members নির্বাচন করুন
তারপর সব ক্ষেত্রগুলি বাম then then পাশে সরিয়ে নিয়ে then
এবং তারপর next বোতামে click করুন
আমরা দ্বিতীয় ধাপে আছি একটি subform নির্মান করা
এখানে add subform চেকবক্সটিতে checkচিহ্ন দেওয়া যাক
subform based on manual selection of fields বিকল্পের উপর click করুন
তৃতীয় ধাপে যাওয়া যাক subform ক্ষেত্র যোগ করা
এখানে আমরা আমাদের নতুন প্রশ্নটিকে ব্যবহার করবো যেটি মাত্র কয়েক minutes ago তৈরী করা হয়েছে
তাই tables or queries ড্রপডাউন থেকে নির্বাচন করুন query: books not returned
এবার নির্বাচিত ক্ষেত্রগুলিকে বাম থেকে ডানপাশে নিয়ে যান ঠিক যেমনভাবে পর্দায় দেখানো রয়েছে
next click করুন
চতুর্থ ধাপ যোগদানকারী ক্ষেত্র নির্বাচন করা
উপরের দুটি drop downs থেকে memberid ক্ষেত্রটি নির্বাচন করুন কারণ একমাত্র এই ক্ষেত্রটিই দুটি টেবিলকে যুক্ত করেছে
next বোতামে click করুন
পঞ্চম ধাপ নিয়ন্ত্রকগুলি সাজানো
এখানে আমরা তৃতীয় বিকল্প নির্বাচন করবো প্রধান form এবং subform উভয়ের জন্যই তথ্য পৃষ্ঠা নির্বাচন করা হল
এবং next click করা হল
ষষ্ঠ ধাপ তথ্য ঢোকানোর পদ্ধতি নির্দিষ্ট করা
এখানে আমরা কোনো পরিবর্তন করবো না next click করুন
সপ্তম ধাপ শৈলী প্রয়োগ করা
আমাদের formএ পটভূমি হিসেবে ধুসর রং নির্বাচন করা যাক
এবার সর্বশেষ ধাপে যান
অষ্টম ধাপ নামকরণ করা
এখানে আমাদের ফরমের একটি বর্ণনামূলক name লেখা যাক: members who need to return books
এবং modify form বিকল্পর উপর click করা যাক কারণ আমরা আরো কিছু পরিবর্তন করতে চলেছি
এখন finish বোতামে click করুন
দেখুন in in form ডিসাইন window দুটি তথ্য এলাকা tabular আকারে data যাচ্ছে
উপরেরটিকে বলা হয় form এবং নিচেরটিকে বলা হয় subform
এখন আমাদের formএর উপরে একটি নতুন label যোগ করা যাক
form নিয়ন্ত্রক toolbar label আইকনের উপর click করুন এবং সেটিকে formwe টেনে নিয়ে আসুন
label উপর double ক্লিক করে সেটির বৈশিষ্ট্যতে যান
এখানে label সাপেক্ষে লিখুনmembers of the library
এবং ফন্টের style পরিবর্তন করে arial মোটা এবং আকার 12 করুন
একইভাবে পর্দায় যেমন দেখা যাচ্ছে সেভাবে আমাদের subformএর উপরে একটি দ্বিতীয় label যোগ করুন
এবং এটির নাম দিন list of books to be returned by the member
এরপর আমাদের ফর্ম এর দৈর্ঘ্য সংকুচিত করা যাক ঠিক যেমন পর্দায় দেখানো আছে
এবং এখানে নাম ক্ষেত্রের দৈর্ঘ্য বৃদ্ধি করা যাক
এখানে fonts পরিবর্তন করে arial মোটা এবং আকার ৮ করা যাক
এখানে পটভূমির রঙ পরিবর্তন করে formএর জন্য সাদা এবং subformএর জন্য নীল ৮ করুন
এরপরে memberid columnটিকে আড়াল করতে ডান ক্লিক করুন এবং hide column বিকল্পটি নির্বাচন করুন
ঠিক আছে আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে তাই আমাদের ফর্মটি সংরক্ষণ করে নেওয়া যাক এবং সেটিকে পরীক্ষা করে দেখা যাক
প্রধান base window মধ্যে members who need to return books formএ double ক্লিক করে সেটিকে খুলুন
এই হল form
উপর বা নিচ নির্দেশক তীর কীগুলি ব্যবহার করে সদস্যদের তালিকাটি সম্পূর্ণ দেখা যেতে পারে
অথবা বিভিন্ন সদস্যদের namesএর উপর ক্লিক করতে পারেন
দেখুন ক্লিক করলেই নিচের সাবফর্মটি পরিবর্তন হয়ে যাচ্ছে এবং তিনি যে বইটি ফেরত দেননি সেটিকে দেখা যাচ্ছে
subformএ যেকোনো একটি record নির্বাচন করুন
এবং actual return date ক্ষেত্রে ১২/৭/১১ লিখুন এবার checkedin ক্ষেত্রতে টিক দিন
enter টিপুন
নীচের form ন্যাভিগেশন toolbarএ refresh আইকনের উপর ক্লিক করে আমাদের ফর্মটিকে এখন পরিবর্তন করে নিন
দেখুন যে recordthe আমরা সম্পাদনা করেছি সেটি এখানে আর তালিকাভুক্ত নেই
অর্থাত সেই বইটি ফেরত বা checked in করা হয়ে গেছে
সুতরাং এটি হল আমাদের form যাতে একটি subform রয়েছে
এই libreoffice baseএ subforms তৈরী করার উপর এই tutorial সমাপ্ত হল
সারসংক্ষেপে আমরা শিখেছি কিভাবে:
একটি সাবফরম তৈরী করা যায়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
আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি এই টিউটোরিয়ালে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ শুভবিদায়